বোট নেজর আসছে। যে জলের কিনারে --

খাড়া আছে। ওর ঐখান দুটা লোক।

আর একটা জনের কোডিং করছে।

পয়সা গুনছে আরো অনেক--

ওয়ার্ক আউট কোরবার সমান পেছুতে অনেকও --

লাইট জ্বলছে নীচেতে ড্যান্স করছে।

আর গ্রাউন্ড -এ ঘাস নজর আসছে।